অ্যাডভান্সড ফাংশনস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে আমি আপনাকে দেখাবো যে কিভাবে ছোট ক্যালকুলেটর প্রোগ্রাম বানাবো
আমরা এমন ফাংশন বর্ণন করবো যা একটি মান ইনপুট করার অনুমতি দেয়
তারপর একটি গাণিতিক অপারেশনের পর এই থেকে একটি মান পাই
তাই আমরা একই ভাবে একটি ফাংশন বানাবো যেমন আমরা আগে করেছি
আমি একে সিএএলসি বলবো
এবং আমি আমার প্রথম ব্লক বানাতে যাচ্ছি
এখানে আমি লিখবো নাম্বার1 নাম্বার2 এবং একটি অপারেটর
এখন এটি একটি সংখ্যাগত মান হবে
ব্যবহারকারীর ইনপুটের উপর নির্ভর এটি দশমিক বা পূর্ণসংখ্যা হবে
এটিও একই হবে এবং এটি এড সাবট্রাক্ট মাল্টিপ্লাই বা ডিভাইড এর মধ্যে কোনো একটির স্ট্রিং মান হবে
এখন ফাংশনের ভিতরে কোড বানানো শুরু করা দরকার
আমি ভিতরে সুইচ স্টেটমেন্ট বানাতে যাচ্ছি
আমি সুইচ লিখবো এবং সুইচ শর্ত বরং সুইচ ইনপুট ওপ রাখবো
আমি এর জন্য একটি ব্লক বানাবো এবং লিখবো কেস প্লাস তারপর একে আগে বাড়াবো
আমি টোটাল নামক নতুন ভ্যারিয়েবল বানাবো যা নুম1 এর সমান হবে যা এখানে ইনপুট প্লাস নুম2
আমি একে সেমিকোলন দিয়ে ব্রেক করবো
সুইচ স্টেটমেন্টকে একটি ফাংশনের সাথে যুক্ত করে এটি করার সম্ভবত এটি একটি খুব সহজ উপায়
তাই আপনি সব বিভিন্ন ধরণের জিনিসকে অন্যান্য স্টেটমেন্ট এবং ফাংশনের ভিতরে ব্যবহার করতে সক্ষম হবেন
আমি প্লাস এর জন্য কেস বানিয়ে নিয়েছি
তাই যখন ব্যবহারকারীর দ্বারা দেওয়া এটি প্লাস এর সমান হয় আমরা নুম1 এর যোগ নুম2 এর সাথে পাই
এখন নীচে যেতে হবে এবং একটি অন্য কেস বানাতে হবে যা হচ্ছে মাইনাস
আমি টোটাল নুম1 নুম2 লিখবো
নীচে আসবো
নিশ্চিত করুন যে একে ব্রেক করছেন
এখন নীচে এই কোড অনুকরণ করবো
এখানে আমরা মাল্টিপ্লাই লিখবো এবং এখানে ডিভাইড লিখবো এবং নিশ্চিত করুন যে আপনি এখানে চিহ্ন বদলাবেন
এখন যদি আপনি বুঝতে না পারেন এখানে কি হচ্ছে তাহলে আমাদের ইমেল এর দ্বারা সম্পর্ক করতে দ্বিধা করবেন না
আমি আশা করি যে সকল বিভ্রান্তি এইভাবে সমাধান করা হবে
ডিফল্টরূপে আমরা আঙ্কনাউন অপারেটর ইকো করতে যাচ্ছি
ঠিক আছে
চলুন এটি দেখি
তারপর আমরা ফাংশন আনা শুরু করবো
আমি ক্যালকুলেটর বা সংক্ষেপে সিএএলসি নামক ফাংশন পেয়েছি যা একটি সংখ্যাকে ইনপুট রূপে নেয় তারপর একটি দ্বিতীয় সংখ্যা এবং তারপর একটি অপারেটর যা প্লাস মাইনাস মাল্টিপ্লাই বা ডিভাইড এর মধ্যে যাকিছু হতে পারে
যেমনকি আপনি সম্ভবত আমার গাণিতিক অপারেটরে দেখলেন দুঃখিত আমার অরিথমেটিক টিউটোরিয়ালে দেখলেন
এখন আমাদের কাছে ভিতরে সুইচ স্টেটমেন্ট আছে যা এই ওপ এর ধ্যান রাখে
যা এন্টার করা হয়েছে তা এটি নেয়
এখন যদি এটি প্লাস এর সমান হয তাহলে মনে রাখুন এটা এটিকে এই স্টেটমেন্টে বদলে দেবে
এটি লিখতে খুবই সহজ এবং অনেক দক্ষ
যদি এটি প্লাস এর সমান হয় তাহলে আমরা টোটাল নামক একটি নতুন ভ্যারিয়েবল বানাবো
এটি প্রথম সংখ্যা যা এন্টার করা হয়েছে এবং এন্টার করা দ্বিতীয় সংখ্যার সমষ্টির সমান হতে যাচ্ছে
এখানে আমরা বলবো যদি এটি মাইনাস হয় তখন টোটাল ভ্যারিয়েবল মনে রাখুন টোটাল ভ্যারিয়েবল প্রতিটি ক্ষেত্র অর্থাত প্লাস বা মাইনাস এর জন্য শুধু একবার নির্ধারিত করা হবে তাই এই টোটাল ভ্যারিয়েবল নাম্বার1 number2 হচ্ছে এবং একইভাবে গুন ও ভাগের জন্যও হবে
এখন এটি একেবারে কিছু করবে না
এটি রিফ্রেশ করুন
এখন যদি এই পৃষ্ঠায় আসিসেখানে কিছুই নেই কারণ আমরা আমাদের ফাংশন আনিনি
এখন ফাংশন আনার জন্য যেমনকি আপনি জানেন আমরা শুধু সিএএলসি লিখবো এবংআমাদের মান এখানে রাখবো
আমরা একে দুটি সংখ্যা দেই ধরুন 10 এবং 10 এবং একটি প্লাস
ঠিক আছে তাই ওটি 20 হবে
এখন দেখুন কি হয় যদি একে রিফ্রেশ করি
কিছু না
এখন কেন
এর কারণ হল আমরা একে ইকো করিনি
আমরা একে শুধু ভ্যারিয়েবলের মত নির্ধারিত করেছি
তাই আমাদের কি করা উচিত যে সিএএলসি এর আউটপুট ইকো করবো
এখন এই সময় এটি কিছু করবে না যদি আমরা রিফ্রেশ করি
আমরা কিছু পাই নিকারণ সেখানে রিটার্ন আউটপুট নেই
তাই প্রতিটি ক্ষেত্রে আমাদের যা লেখা উচিত তা হল রিটার্ন টোটাল
এটি কি করে যে যদি আপনি ফাংশনকে ভ্যারিয়েবল হিসাবে ভাবেন এটি ফাংশনের মানকে মোট হিসাবে নির্ধারিত করে
যতক্ষণ আপনি রিটার্ন লেখেন যাকিছু আপনি এখানে লিখছেন ফাংশন তার সমান হয়ে যাবে
তাই আমরা রিটার্ন টোটাল লিখতে যাচ্ছি এবং তা কপি করতে যাচ্ছি এবং নীচে প্রত্যেক ক্ষেত্রের জন্য পেস্ট করবো
তাই স্পষ্টত আমাদের অজানা অপারেটরের জন্য এটি করার দরকার নেই
এটি এইজন্যে কারণএখানে কোনো অপারেটর পাওয়া যায়নি
একে রিফ্রেশ করতে পারি
আমাদের কাছে এখনও কিছু নেই
আন্দাজ করুন কেন
এটি কাজ না করার কারণ হল আমি একে ফাংশনের ভিতরে ইকো করেছি
এটি ভুল
আপনি দেখতে পারেন ফাংশনের বন্ধনী এখানে শুরু হচ্ছে এবং এখানে শেষ
আমি একে এখানে নীচে রাখবো যেখানে এর হওয়া উচিত এবং তারপর এটি রিফ্রেশ করুন
এটি 20 ঠিক আছেআমাদের ফাংশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে 10 10 20
তাই কিছু ভিন্ন মান নেই ধরুন 13 এবং 7 এবং ডিভাইড
চলুন দেখি আমরা কি পাই
আমরা যথেষ্ট দীর্ঘ দশমিক সংখ্যা পেয়েছি
তাই আপনি দেখতে পারেন যে আমরা বেশ ভালো ফাংশন বানিয়েছি
আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং একটি অপারেটর পেয়েছি
সুইচ স্টেটমেন্টের দ্বারা এটি সনাক্ত করে কোনটি এবং প্রাসঙ্গিক অপারেশন সম্পাদন করে
একটি অজানা অপারেটর ত্রুটি পাবো যদি এটি নির্ধারিত না করা যায়
তাই উদাহরণস্বরূপ a নেই যা একটি বৈধ অপারেটর নয়
যেই রিফ্রেশ করি এটি অজানা অপারেটর হচ্ছে
এর সাথেই অ্যাডভান্সড ফাংশনস এর টিউটোরিয়াল সমাপ্ত হয়
আমরা দেখলাম যে আমরা একটি মান ইনপুট করতে পারি এবং তারপর রিটার্ন কমান্ডের দ্বারা একটি মান ফেরত পাই
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করছি
দেখার জন্য ধন্যবাদ